ওরা প্রিপেয়ার্ড হচ্ছে মনে হচ্ছে এখনও কোনো আ-আউটলুক দেখা যাচ্ছে না .

একটা ছেলের পেছনে ব্যাগ ঝুলানো আছে .

এটা একটা দুকান যেখানে বিভিন্ন সাইজের মাটির জিনিস দেখা যাচ্ছে।

দুটো দোকানই খোলা মনে হচ্ছে একটা মিষ্টির দোকান একটা ওষুধের দোকান কিন্তু কোন মানুষজন দেখা যাচ্ছে না .

যেখানে একটা খালি জায়গাতে অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে আছে বিভিন্ন রঙবেরঙের .

এখানটায় দেখা যাচ্ছে যে দুর্গা মায়ের একটা প্রতিমাকে বিসর্জনের জন্য আনা হয়েছে.

এখানে ক্রিসমাসের -এর কোনো একটা অনুষ্ঠানের সেলিব্রেশন করছে বলে মনে হচ্ছে বাচ্চা মেয়েরা খুব সুন্দর ভাবে অনুষ্ঠান করছে।

চেয়ার আছে উপরের ফলস সিলিংটা খুবই সুন্দর।

এখানে নীচে জলাশয়া দেখা যাচ্ছে.

আর দূরে একটা মাঠ আছে.

খালি প্লেট গুলি পড়ে আছে চামচও আছে.

যেখানে রাধা কৃষ্ণ দুজনই একটা বাঁশি বাজাচ্ছে ছেন এখানে.

দোকানের ভেতরে একটা ফ্রিজ আছে যেটাতে কোল্ড ড্রিংক জাতীয় জিনিস আছে।

পাশে একটা এস বি এ আই এর এ_টি_এম কাউন্টারও আছে.

খুব সম্ভবত এটা চায়ের দোকানই হবে.

এখানে কোনও মানুষজন দেখা যাচ্ছে না।

আর দূরে আকাশটাও অনেকটা দেখা যাচ্ছে।

আর দুরে আকাশটা একদম অনেক দূর অব্দি বিস্তৃত দেখা যাচ্ছে আর অনেক গাছটাছও দেখা যাচ্ছে দূরে.

এটা কোনো বাড়ির একটা ঘরের ওয়ার্ডরোব হবে।

ওয়ারড্রবটা খুব সুন্দর ভাবে বানানো হয়েছে.

এখানে বাড়ির কোনো সদস্য বা সদস্যাকেও দেখা যাচ্ছে না এই ছবিতে।